আহ মানে সব কিছু দেখে নেব খাবার দাবার এবং আহ যে ঘর ভাড়া এগুলো তুমি দেখে নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আহ আমার কারণ আমরা নিজেরদের হাতে তো তৈরি করার জিনিস নিয়ে যেতে পারবো না তবে হ্যাঁ আরো একটা জিনিস তুমি যেহেতু কখনো বিমানে চড়োনি সে জন্য তোমাকে বলে দি আহ তোমার যে নিজস্ব যে ছোট bag টা তোমার কাছে রাখবে বড় যে bag গুলো সেগুলো তো বিমানের আলাদা জায়গা থাকে ওখানে ওরা রেখে দেয় ঠিক আছে? তোমার সাথে যে bag টা থাকবে

কোন জিনিস কাটা যাবে যে ওরকম কোন জিনিস যেন না থাকে কারণ ওগুলো বিমানে আহ নিয়ে নিয়ে যেতে দেয় না এগুলো ওদের অনেক নিয়ম আছে এই নিয়মগুলো মানতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আহ ঠিক আছে আর একটা কথা তোমাকে বলে রাখি উম

আগের বছর আমার আগের office এর একজন আহ বন্ধু গিয়েছিল ওরা একটা ওখানে একটা ছোট বাড়িতে ছিল যেখানে ওদের রান্না করে দিয়েছিল ওদের যখন গরম জল দরকার ছিল গরম জল দিয়েছিল যখন ওরা যেরকম খায় যেমন সকালে একটা খাবার দুপুরের একটা খাবার বিকালে আহ বিকালের দিকে একটা হালকা খাবার আর রাতের একটা খাবার এরকম ব্যবস্থা রেখেছিল আর যদি মাঝখানে কখনো কোন খাবারের প্রয়োজন হয় তো সেই ব্যবস্থা ওরা করেছিল তো আমি ভাবছি আহ তার কাছ থেকে জেনে নেব আর তারা যেখানে থেকে ছিল আহ সেই জায়গাটাতে এক সেকেন্ড আহ আমি ভুলে গেলাম তুমি কবে বললে গেছিল? আগের বছর হ্যাঁ হ্যাঁ আগের বছরের শেষ দিকে এরকম টাইম এ গেছিল আহ তো যেহেতু তারা এই সময়টাতে গেছিল তো তার কাছ থেকে আমি জেনে নেই যে তারা কোথায় ছিল তাদের থাকার জন্য কি রকম খরচা পড়েছিল এবং যদি আমরা সেখানেই খাওয়া-দাওয়া করি তাহলে কি রকম খরচা হবে এই সমস্তটাই জেনে নিই তাহলে আমি ওনার সাথে কথা বলে আহ সেই জায়গায় আমাদেরও থাকার ব্যবস্থা করে দেব কি বলো? হ্যাঁ থাকার ব্যবস্থা হয়ে যাবে সেটা সবটাই বুঝতে পারছি কিন্তু আহ দেখো গত বছর আহ আলু পেঁয়াজের দাম কম ছিল, এই বছর যে আলু পেঁয়াজের দাম কম হবে সেই একই দাম থাকবে তা তো নয় কিছুটা হলেও বাড়তে পারে তো সেই হিসাব অনুযায়ী দেখে নিও? ঠিক আছে যদি দেখছ যে আহ দাম একই আছে বা হ্যাঁ যদি দেখছো যে আহ একশই একশ বা দুইশ টাকা যদি বেশি হচ্ছে সেটাও আমরা মানিয়ে নিতে পারব অসুবিধা নেই দিন প্রতিদিন প্রত্যেকটা জিনিসেরই তো দাম বাড়ছে আমাদের সেটাও মাথায় রাখতে হবে তো অসুবিধা নেই এটুকুই বলবো যে এমন কোন একটা থাকার জায়গা আহ পছন্দ করো যেখানে আহ পারিপার্শ্বিক পরিবেশটা ভালো থাকবে, পারিপার্শেক বলতে আমি প্রাকৃতিক দৃশ্যের কথা বলছি সেগুলো যেন আহ চোখে লাগার মত হয় কারণ আহ যেখানে থাকবো ঘরে প্রবেশ করার পরে যখন জানালা খুলবো আহ চোখের সামনে যেন একটা ভালো প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই এবারে সিকিম যাব পাহাড় চারিদিকে থাকবে তো তেমন জায়গা হলে শুনেছি ওখানে অনেক ছোট ছোট বাংলো বাড়িও থাকে ভাড়ার জন্য মানে ওই যারা থাকার ব্যবস্থা করে দেয় ওদেরই আহ ওদেরই থাকে এগুলো ব্যবস্থা থাকে ছোট ছোট বাংলো। আহ বাড়ি থাকে তো যদি ওরক আহ ধরনের কোনো যদি পাও তাহলে আমি বলব সেগুলো প্রথমেই পছন্দ করে নিও এবং সেখানে যদি আহ পাঁচশ টাকাও যদি বেশি লাগে সেটাও দিও অসুবিধা নেই এটা আমি আমার পছন্দটা বললাম হম হম হম বুঝতে পেরেছি আমি actually আগে আগের আহ বছরের শেষ দিকে শ্রাবণী ওরা গেছিল তো শ্রাবণীরা যেখানে ছিল সেই জায়গাটা খুবই সুন্দর জানলা দিয়ে ওদের খুব সুন্দর দৃশ্য দেখা যায় আর ওরা যে জায়গায় ছিল সেখানে উম ওই প্রতিদিন ওই খাওয়া খরচা নিয়ে প্রতিদিন এক একজনের তা তোমার ঐ আটশ টাকা করে প্রত্যেক দিনের খরচা পড়েছিল হ্যাঁ খুবই ভালো জায়গা আর যেই মানুষগুলো ওদের দেখভাল করেছিল সেই মানুষগুলোর ব্যবহার ও শুনেছি খুবই ভালো তা আমি উনার সাথে এমনিতেই ব্যবহার ভালো হয় এটা সবাই বলে এবারে যেহেতু আমরা কখনো যাইনি আমাদের ওই অভিজ্ঞতা নেই হ্যাঁ এইবার যাওয়ার পরেই আমরা সেই জিনিসটা অনুভব করব যে আদবেই সেই কথা চলিত যেটা সবাই বলে এসেছে সেরকম তাদের ব্যবহার কিনা দেখা যাক আগে আমরা জায়গাতে পৌঁছই আগে আমাদের সবকিছু আহ সুষ্ঠুভাবে হয়ে উঠুক তারপরেই আমরা সবকিছু নিজের চোখের সামনে দেখার পরে নিজে অনুভব করার পরেই বুঝতে পারবো হ্যাঁ ঠিক আছে বেশ তুমি আহ যখন বলছ তাহলে সেই রকম জায়গাগুলোতে যে জায়গাগুলোতে উনারা ছিলেন সেই জায়গার যদি কোনরকম যোগাযোগ পাও তো কথা বলে নিও হম হম হম আর শুনেছি ঐখান থেকেই যাতায়াতের জন্য এই চারিদিকে ঘোরার জন্য ওরা নাকি ছোট ছোট যানবাহনের ও ব্যবস্থা করে দেয় তো সেই ব্যাপারটা তো আমি একটু কথা বলে রাখবো

আহ ওই যানবাহনের খরচ তাও তুমি দেখে নিও

কোন জিনিস আমাদেরকে সেই time যোগান দিতে হবে এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না যেটা হলো সব থেকে একটা ভালো ব্যাপার হবে আমার যা মনে হয়। তো আমি চেষ্টা করছি

তাহলে কি হবে সুবিধা-অসুবিধা যেগুলোই আছে, আমাদের সকলের জানা থাকবে আর আমরা সেই মতো একটা চিন্তা-ভাবনা করে এগোতেও পারবো খুব তাড়াতাড়ি হম হম হম হ্যাঁ কথা বলে নিও কথা বলে নেব আর আর একটা যেটা জানার ছিল আহ বিমানে গেলে জল কি নেওয়া যায় হ্যাঁ ওটা বিমানের মধ্যেই পেয়ে যাবে ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না ওগুলো তুমি আমার ওপরে ছেড়ে দাও

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে উম তাই কথা রইল আমি এগুলো দেখেনি এই ব্যাপারগুলো এই বিষয়গুলোতে আমি একটু কথা বলে নি আমি কথা বলে নিয়ে তোমাকে এ সপ্তাহের শেষের দিকে আমি জানিয়ে দেবো সব বিস্তারিত ভাবে

তুমিও আমাকে বিমানের ব্যাপারটা আহ জেনে আমাকে তুমি কি করবে আমি আজই সন্ধাতে তোমায় জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে খুবই ভালো হয় তো আজকে তো অনেকদিন পর কথা আহ হলো বেশ ভালো লাগলো আর একটা সুন্দর আমাদের ঘোরার পরিকল্পনাও হল এটাও বেশ একটা ভালো হলো ঠিক আছে তো আবার আমি খোঁজখবর নিয়ে তোমাকে বরং phone

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখছি হম হম রাখো

Loan নিতে হবে কারণ আহ একটা ইয়ে কি বলে গাড়ি কিনবো। না, তার থাকে তো আগে বড়ো কথা হছে যে আমার তো মাইনে নেই গাড়ী কেনার মতো তো ওই জন্যে ভাবছি loan নেব একটা দিয়ে loan টা নিয়ে তারপরে ওই টাকা টা ইয়ে তে ঢুকিয়ে দেবো, কি বলে mutual fund এ

হ্যাঁ, এক বছর রাখতে হবে তো একবছর তখন নিজের pocket থেকে EMI দিতে হবে আর কি ওই loan তুলবো loan তুলবো দিয়ে loan তুলে mutual fund এ ঢুকিয়ে দেব ওই টাকাটা দিয়ে mutual fund এ ঢুকিয়ে দিয়ে তারপর ওই খান থেকে যে return ওটা টা আসবে ওটা দিয়ে গাড়ী EMI দেবো।

গাড়ি কিনেগাড়ি থেকেই টাকা দিতে হবে?

ওটাই তো হচ্ছে ব্যাপার যে loan তুলবো ধরো এ এ ধরো কুড়ি লাখ টাকার আর পনেরো লাখ টাকা রেখে দিলাম তোমার mutual fund এ আর পাঁচ লাখ টাকা দিয়ে আমি গাড়ী কিনে নিলাম। Down payment দিয়ে তার পরে পনেরো লাখ টাকা দিয়ে যে return টা আসবে ওই টা দিয়ে আস্তে আস্তে ওর EMI টা দিতে হবে। এ এবার তোর যা ইচ্ছা যাবে scheme যখন চলে এলো হাতে এবার তোর scheme মধ্যে justplace করে দিতে হবে তুমি কি গাড়ি চাও মার্সিডিজ কিনতে পারি।

হম তখন বলবো যে আমার মার্সিডিজ গাড়ি আছে ওটা নিয়ে নাও।

হম তো এখানে তো ওলা, উবার কমে গেছে অনেক, হম এরকম তো লোক ওলা, উবের করে বাইরে কোথাও যাই না, এখান থেকে কলকাতার বাইরে কেউ যাই না গাড়ি ভাড়া করে। তো যদি এরকম একটা সুইফট ডীজার ই কিনে নিই loan নিয়ে, তাহলে খাটাবো ভাড়া খাটাবো ভাড়া খাটাবো । আচ্ছা কিন্তু গাড়ি আহ খাটালে তো আবার driver আর ঝামেলা তো সে টাকা মারবে তারপরে তারপরে কোথাও কিছু maintains এর জন্য বলবে এইটা খারাপ হয়ে গেল ওইটা খারাপ হয় গেল, কিন্তু নিজের হাতে কি করে ওই রকম হয়? ওই সুমন কাকু গাড়ি কিনেছিল আহ ও কি নিজের হাতে চালাতো ও তো driver রেখেছিল।

হম কিন্তু ওরকম ভাড়াই খাটাবে।

হম দেড়-দু লাখ টাকায় হয়ে যাবে। হম আড়াই-তিন লাখ টাকা দাম এই রকম ও আমাকে daily একটা ওর fix থাকবে আড়াইশো -তিনশো টাকা আমাকে দিতেই হবে ওর দিনের শেষে আসে দিয়ে যাবে তিনশো টাকা। হম তোর ইয়ে অটোর EMI আর কতোই যাবে?

না ওদেরকে ওদেরকে তিন বছরের income tax return দিতে হবে। না ওরা আবার তিন বছরের চেয়েছে কি করে হবে? আর না হলে salary slip দেখাতে হবে, ওরা থোরি salary slip দেবে ওদের কি ওরা কি, তাহলে loan টা নেবো কোথা থেকে নেবো? যদি তিন বছরের জন্য loan আহ loan নিই তিন লাখ টাকার তা হলে মাসে পরছে নয় হাজার পাঁচশো টাকার EMI

হম আর যদি পাঁচ বছরএর জন্য loan নিই তা হলে ছয় হাজার টাকা দিতে হবে ছয় হাজার -দুশো টাকা কিন্তু গাড়ির কত দিন এর হয় loan পাঁচ বছর না দশ বছর কত দিন? আর interest কত হয়? নয় percentage দশ percent দশ percentage ই হয়, দশ percent ই যদি দেয় তাও ছয় হাজার তিনশো হচ্ছে পাঁচ বছরের জন্য,

না জোম্যাটো delivery থেকে রেপিডো ভালো। কিন্তু, তুমি যে বললে night shift এ এদিক ওদিক দেখে তারপরে খুনটুন্ করে দেবে? তো সেই risk নিয়ে একদম প্রাণ হাতে নিয়ে যেতে হবে রোজকার করার জন্য? তার থেকে তো শিকার করতে যাওয়া ভালো। ভোর বেলায় চালালেও ইয়ে টা কম এ busy যদি ছটা থাকা দশটা চালানো যায়। ছটা থেকে দশটা টাও ইয়ে pick time ছটা থেকে দশটা pick time এ রাত্তির বেলা pick time দশটা থেকে আহ রাত্তির দশটা অবধি normal time হম এক লাখ কি পঞ্চাশ হাজার টাকায় bike পাওয়া যায় তো, ষাট হাজার টাকায় না petrol electric নিয়ে হবে কি করে electric নিয়ে charge কি করে করবো? না সবের রিলে সবের থেকে battery বেরোয় না hero অবশ্য model গুলো থাকে batterydischarge করা যায় কিন্তু সে গুলোর longevity বেশি হয় না। Charge করে ওই garage এ garage এ সকেট থাকে। হম ওই তো garage এ তো পার garage মানে নিচের garage মানে তোমার parkingbuilding এর না ওই কিছু কিছু company যেমন আহ একটা company আছে কি নাম? ও তোমার ওর কাছ থেকে কিনলে ওরা তোমার যেখানে parking সেখানে এসে ওরা machine টা fit করে দিয়ে যায়।

হম কিন্তু খুলে নিয়ে করবে টা কি ওর তো কিছু use case নেই। হম কিন্তু electric এখন কিনতে গেলে হিরো ওর কিনতে হবে, পঞ্চাশ হাজার টাকায় হিরো ওর পাওয়া যাবে electric

এমনি scooty আরও দাম হম এখন electric এর একটু কম দাম bengali তার কারণ আহ সরকার ইয়ে দিচ্ছে subsidy দিচ্ছে হম

তারপর তোমায় ছেড়ে দিয়ে এসে বাড়িতে আহ scooty রেখে metro করে চলে যাবো আমি।

Scooty চালানোর থেকে Metro তে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া অনেক ভালো। তাহলে তুমি কি বলছো loan টা তা হলে নেবো না?

গড়িয়াহাটে bank এখানে নেই? কি bank আছে এখানে? PNB নেই PNB এটা চটচট loan দিয়ে দেয়।

হিরোর একটা গাড়ি আছে তোমার উম এ single battery আহ for sixty-seven thousand এটিই মনে হয় সব থেকে কম দাম sixty-seven thousand আর যদি Petrol, bike আহ কেনার হয় তা হলে bike এর দাম কম পড়বে যেমন বাজাজ bike

না মোটর সাইকেল তো obviously ভালো scooty এর থেকে।

কিন্তু bike এ তো চালাতে আহ ইয়ে তোমার আহ petrol কে গাড়ি কিনতে হলে bike কেনাই ভালো কারণ petrol কত ভাড়া হবে? হ্যাঁ, তো bike এর stepney লাগানো যায়, ওই তো ইয়ে আহ stepney মানে stepney ঠিক নয় মানে ওই box থাকে আর কি যেরম scooty তে থাকে ওরকম box চাকা নয় আমি ইয়ের কথা বলছি ডিকি, হ্যাঁ, বুঝতে পেরেছি সে stepney দরকার কি scooty তে আজ -কাল কেউ stepney দেয় না কোন scooty তে তুমি stepney দেখছো ও তো scooter এ হতো, আপাতত এখন তাহলে কত কটা বাজছে? তাহলে এই আহ কি বলে বাঘাযতীনের এখানে গিয়েই loan টা নিতে হবে PNB বা SBI হলে তাড়াতাড়ি loan টা পাওয়া যাবে এরা অতো check টেক করে না তো?

বর্ণনা করো? সেতো বড় নিরাপদ জায়গা নয়! । আচ্ছা সে আমি সামলাইতে পারিব। তুমি থাকতে রাখিয়া দাও। তার সঙ্গে আলাপ করিবে কি-না বলো। আমি এই যে অংশ টা দেখছ, এখানে পরিস্কার ভাবে বুঝতে পারছি আশালতার একটা পুরনো বিশ্বাস মহেন্দ্রের প্রতি আছে। বিনোদিনী খুব সুন্দরী, বিনোদিনী গুণবতী, বিনোদিনী শিক্ষিতা। তবুও আশালতা মহেন্দ্রের সম্মুখে তাকে হাজির করাতে চায়। তার সাথে আলাপ করিয়ে দিতে চায়। এবং মহেন্দ্র যখন তাকে বলছে যে তুমি এতটা সাহস করছ কী করে? তখনও কিন্তু আশালতা বিশ্বাস রাখছে, পুরনো বিশ্বাস মহেন্দ্রের প্রতি তার আছে। এইখানটায় কিন্তু একটা অবশ্য লক্ষণীয় বিষয়। যেটা আমরা আশালতার চরিত্রের মধ্যে দেখতে পাই। এটা কিন্তু কোনো অন্যায় নয় কিন্তু সব সময়ে আগলটা এতটা, মানে এত সাংঘাতিকভাবে খুলে দেওয়াটাও ঠিক নয়, সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারব। যাই হোক বিনোদিনীকে দেখিবে বলিয়া মহেন্দ্র যে কৌতূহল ছিল না তাহা নহে। এমনকি আজকাল তাহাকে দেখিবার জন্য মাঝে মাঝে আগ্রহও জন্মে, সেই অনাবশ্যক আগ্রহটা তাহার নিজের কাছে উচিত বলিয়া ঠেকে নাই। হৃদয়ের

আশার সহিত সম্মন্ধকে সে এমনভাবে রক্ষা করিতে চায় যে, অন্য স্ত্রীলোকের প্রতি সামান্য কৌতূহল কেও সে মনে স্থান দিতে চায় না। প্রেমের বিষয়ে সে যে বড় খুঁত খুঁতে এবং অত্যন্ত খাঁটি এই লইয়া তাহার মনে একটা গর্ব ছিল। এই যে অংশ টা আমি পড়ছি এটা অত্যন্ত important মহেন্দ্রর যে চারিত্রিক নমনীয়তাই আমরা দেখেছি তা কিন্তু নয়। মহেন্দ্রর চারিত্রিক গুণাবলী ছিল, সে কিন্তু তার স্ত্রীকে নিয়েই বাঁচতে চেয়েছিল। সে কিন্তু বুঝতে পেরেছিল যে সংসারে অন্য স্ত্রীর দিকে তাকানো তার চরিত~ চারিত্রিক স্খলন । এটা আমরা এ অংশে কিন্তু বুজতে পারি। অতএব এই অংশ থেকে তোমরা line তুলতে পারো তোমাদের পরীক্ষার সময় আহ চরিত্র বিশ্লেষণের সময় আহ এরপর কী হলো, প্রেমের বিষয়ে

তবে মহেন্দ্র যেন তাহাকে গায়ে পড়িয়া উপেক্ষা দেখাইত এবার বিহারির নিকটে সেই হতভাগ্য সমন্ধে উপহাস তীব্রব অবজ্ঞা প্রকাশ করিয়া ইতর সাধারণের প্রতি নিজের একান্ত ঔদাসীন্য ঘোষণা করিত। বিহারি ইহাতে আপত্তি করিলে মহেন্দ্র বলিত তুমি পারো বিহারি। সেখানে যাও, যেখানে যাও তোমার বন্ধুর অভাব হয় না। আমি কিন্তু যাকে তাকে বন্ধু বলিয়া টানাটানি করিতে পারিনা। অতএব মহেন্দ্র চরিত্রের মধ্যে কিন্তু প্রসারণে অনেক

মাকে ভালোবাসে সে তখন মাকেই ভালোবাসে। মাকে আঁকড়েই তার সমাজ, মাকে আঁকড়েই তার জগত। সে যখন বিহারিকে বন্ধু হিসাবে পায় তখন বিহারিই তার একমাত্র বন্ধু। আর কাউকে কিন্তু সে খুঁজতে চায় না বা ব~ বন্ধু হিসেবে পেতে চায় না। সে যখন বিবাহ করল আশালতাকে পেল তখন আশালতাই তার জগত, আশালতাই তার স্ত্রী, আশালতাই তার বন্ধু, আশালতাই তার জীবনের সমস্ত কিছু। এই যে একটা দিক, এই দিকটা কিন্তু মহেন্দ্রের চরিত্রের মোটেই ভাল দিক নয়। এই দিকটার দিক থেকে আমরা বলতে পারি এই ধরনের মানসিকতার মানুষেরা কখনো নিজে সুখী হয় না এবং অন্য কেও কিন্তু সুখী করতে পারে না। মনের মধ্যে যে সংকীর্ণতা সেটাকে যদি আমরা স্থান দিই তাহলে মহেন্দ্রর মতই অবস্থা আমাদেরও হতে পারে। সেই মহেন্দ্রর মন আজকাল যখন মাঝে মাঝে অনিবার্য ব্যাঘ্রতা এবং কৌতূহলের সহিত এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইত, তখন সে নিজের আদর্শের কাছে যেন খাটো হইয়া পড়িত। আজকাল বিনোদিনীর প্রতি সে একটু আকর্ষণ অনুভব করত মানে বিনোদিনীর প্রতি উৎসাহ, বিনোদিনীকে সে জানতে চায়, বিনোদিনীকে সে বুজতে চায়, এই বিষয়টা তাকে নিজেকে নিজের কাছে ছোট করে দিত। এটা তার মনে হত যে এটা ঠিক সঠিক ব্যাপার নয়। আসলে ব্যাপারটা সঠিক বা ভুল তার প্রশ্ন নয়। আমরা আমাদের চরিত্রকে ঠিক জায়গায় রেখে, যদি আমরা অন্য কারোর সাথে বন্ধুত্ব করি, সেটা কিন্তু কখনই দোষের হতে পারে না। একটা পুরুষ একজন পুরুষের স্ত্রী ছাড়া যে আর কোন মহিলা বন্ধু থাকবে না, এটা যেমন হতে পারে না। একজন স্ত্রীর ক্ষেত্রেও একজন স্বামী ছাড়া তার জীবনে পুরুষ বন্ধু থাকবে না এটা হতে পারে না। কিন্তু তার একটা গণ্ডি থাকবে। বন্ধুকে বন্ধুর জায়গায় রাখতে হবে। স্বামী বা স্ত্রীকে সেই জায়গাটায় রাখতে হবে। আর এইখানে আমরা আমাদের রিপুকে আমারা অই যে ষররিপুর গল্প বলেছিলাম, সেই রিপুকে আমাদের control এ রাখতে হবে। সে control যদি আমরা হারিয়ে ফেলি, তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে মানসিক সম্পর্ক, সে সম্পর্কে ব্যাঘাত ঘটে। আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়ে যায়। এবং সেই খানেই মহেন্দ্র এবং আশালতার দুরত্ব আমরা দেখতে পাব বিনোদিনীর জন্য কিভাবে ঘটল। এরপ কী হয় মা~ মহেন্দ্র বলিল থাক তোমার চোখের বালির সঙ্গে আলাপ করিবার সময় নাই, সময় কই? পড়িবার সময় ডাক্তারি বই পড়িব। অবকাশের সময় তুমি আছ। ইহার মধ্যে সখিকে কোথায় আনিবে? আশা কহিল, তোমার ডাক্তারিতে ভাগ বসাইব না। আমারি অংশে আমি বালিকে দেব। মহেন্দ্র কহিল তুমি ত দিবে, আমি দিতে দেব কি? আশা যে বিনোদিনীকে ভালোবাসিতে পারে- মহেন্দ্র বলে ইহাতে তাহার স্বামীর প্রতি প্রেমের খর্বতা প্রতিপন্ন হয়। চিৎকার করিয়া বলিল, আমার মত অনন্যনিষ্ঠ প্রেম তোমার নহে। আশা তাহা কিছুতেই মানিত না। ইহা লইয়া ঝগড়া করিত, কাঁদিত কিন্তু তর্কে জিতিতে পারিত না। মহেন্দ্র তাহাদের দুজনের মাঝখানে বিনোদিনীকে শুচাগ্র স্থান ছাড়িয়া দিতে চায়না। উহায় তাহার গর্বের বিষয় হইয়া উঠিল। মহেন্দ্রর এই গর্ব আশার সহ্য হইত না। কিন্তু আজ সে পরাভব স্বীকার করিয়া কহিল আচ্ছা বেশ, আমার খাতিরেই তুমি আমার বালির সঙ্গে আলাপ করো। মহেন্দ্র নিজের ভালোবাসার দৃঢ়তা ও শ্রেষ্ঠতা প্রমাণ করিয়া অবশেষে বিনোদিনীর সঙ্গে আলাপ করিবার জন্য অনুগ্রহপূর্বক রাজি হইল। বলিয়া রাখিল, কিন্তু তাই বলিয়া যখন তখন উৎপাত করিলে বাঁচিব না। পরদিন প্রত্যুষে বিনোদিনীকে আশা তাহার বিছানায় গিয়া জড়াইয়া ধরিল। বিনোদিনী কহিল এ কি আশ্চর্য! চকরি যে আজ চাঁদ কে ছাড়িয়া মেঘের দরবারে! চকরি এক বিশেষ আহ রকমের পাখি তোমরা হয়ত নাম শুনেছ, এটা নজরুলের গানে আছে। আহ সে যে জ্যোছনাকে গ্রহণ করে। মানে জ্যোছনা খায়। এরকম কথা বলে। আর হচ্ছে জ্যোছনালোক চ~ চকরির জন্য বিশেষ একটা প্রয়োজনীয় বিষয়।

আশা কহিল তোমার দেবর, আমার স্বামী, না ভাই ঠাট্টা নয়। তিনি তোমার সঙ্গে আলাপ করিবার জন্য পিরাপিরি করিতেছেন। আশা একটু মিথ্যা কথার মানে মিথ্যের আশ্রয় নিল। নাহলে বিনোদিনী হয়ত যাবে না সেই কারণে। বিনোদিনী মনে মনে কহিল স্ত্রীর হুকুমে আমার প্রতি তলব পড়িয়াছে, আমি অমনি ছুটিয়া যাইব আমাকে তেমন পাও নাই। আসলে বিনোদিনী শিক্ষিতা, বিনোদিনী বুদ্ধিমতি। সে বুজতে পারল যে আশাই তাকে পিরাপিরি করেছে মানে মহেন্দ্র কে পিরাপিরি করেছে তার সাথে আলাপ করার জন্য। না হলে মহেন্দ্র জেঁচে তাকে ডেকে পাঠায় নি। এর পর কি ঘটেছে, বিনোদিনী কোন মতেই রাজি হইলে না। আশা তখন স্বামীর কাছে বড় অপ্রতিভ হইল। মহেন্দ্র মনে মনে বড় রাগ করিল। তাহার কাছে বাহির হইতে তাহার কাছে বাহির হইতে আপত্তি! তাহাকে অন্য সাধারণ পুরুষের মতো জ্ঞান করা!

নী যদি একবার ভাল করিয়া জানে তবে অন্য পুরুষ এবং মহেন্দ্রর প্রভেদ বুঝিতে পারবে। বিনোদিনী যে মহেন্দ্রর সাথে দেখা করল না, মহেন্দ্রর কাছে আসল না, এটা মহেন্দ্রের কাছে খুব অভিমানে লাগল মানে মহেন্দ্রর যে আহ নিজের একটা চারিত্রিক গর্ব অহঙ্কার ছিল। সেখানে আঘাত করল বিনোদিনীর। সে বলল যে অন্যান্য পুরুষের মত সে নয়। তাহলে সে বিষয়টা কি সে এত দিনেও বুঝেনি? মানে আহ বিনোদিনী কি এত দিন বোঝেনি? আজকে মহেন্দ্রর জায়গায় যদি অন্য কোনো পুরুষ থাকত তাহলে সে কিন্তু এই আচরণ করত না। সে যেচেই বিনোদিনীর সাথে আলাপ করত। অথচ বিনোদিনী তাকে বুঝতে পারছে না। এই ব্যাপারে তার নিজের প্রতি অহঙ্কারে একটা আঘাত লাগল। আশা স্বামীর কাছে প্রস্তাব করিল, তুমি college এ গেছ বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিব। তাহার পরে বারি হইতে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া পরিবে। তা হইলেই সে জব্দ হইবে। মহেন্দ্র করিল কহিল, কী অপরাধে তাহাকে তুমি college এ গেছ বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিবে? পরে বাহির হইলে তুমি হঠাৎ আসিয়া পড়িবে। তা হইলেই সে জব্দ হইবে। sorrysorry এক minute মহেন্দ্র কহিল কী অপরাধে তাহাকে এত বড় কঠিন শাসনের আয়োজন? আশা কহিল, না সত্যই আমার ভাই রাগ হইয়াছে। প্রতিজ্ঞা ভাঙ্গিব তবে ছাড়িব । মহেন্দ্র কহিল তোমার প্রিয় সখির দর্শনা না হলে আমি মরিয়া যাইতেছি না, আমি অমন চুরি করিয়া দেখা করিতে চাইনা। আশা সানুনয়ে মহেন্দ্রের হাত ধরিয়া কহিল মাথা খাও তোমাকে এই কাজ করিতেই হইবে কোমর ভাঙ্গিতে চাই। তারপর তোমার যেমন ইচ্ছা তাহা করিও। মহেন্দ্র নিরুত্তর হইয়া রহিল। আশা কহিল লক্ষ্মীটি, আমার অনুরোধ রাখ। মহেন্দ্রর আগ্রহ প্রবল হইয়া উঠিতেছিল, সেই জন্য অতি অতিরিক্ত মাত্রায় ঔদাসীন্য প্রকাশ করিয়া সম্মতি দিল, অহে~ আহ মহেন্দ্র কিন্তু ভীষণ ভাবে বিনোদিনীর প্রতি আহ মানে আকর্ষণ একটু অনুভব করছিল। সে চাইছিল বিনোদিনীর সাথে সাক্ষাৎ হোক, কিন্তু আশা বারেবারেই তোষামোদ করছে, তখন সে নিজের একটা বিশেষ আহ বলিষ্ঠতা, বিশেষ একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখাবার জন্য আশালতাকে বারবার বিষয়টাকে খারিজ করে দিতে চাইছে । এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হল। শরতকালের স্বচ্ছ নিস্তব্ধ মধ্যাহ্নে বিনোদিনী মহেন্দ্রের নির্জন শয়ন গৃহে বসিয়া আশাকে carpet এ জুতো বা~ জুতা বুনিতে শিখাইতেছিল। আশা অন্যমনস্ক হইয়া ঘন ঘন দ্বারের দিকে চাহিয়া গণনায় ভুল করিয়া বিনোদিনীর নিকট নিজের অসাধ্য অপটুত্ত প্রকাশ করিতেছিল । অবশেষে বিনোদিনী বিরক্ত হইয়া তাহার হইতে তাহার হাত হইতে ফেলিয়া দিয়া কহিল ও তোমার হইবে না, আমার কাজ আছে আমি যাই। আশা কহিল আর একটু বস, এবার দেখ আমি ভুল করিব না বলিয়া আবার সেলাই লইয়া পড়িল। ইতিমধ্যে নিঃশব্দ পদে বিনোদিনীর পশ্চাৎ এ দ্বারের নিকট মহেন্দ্র আসিয়া দাঁড়াইল । আশা সেলাই হইতে মুখটা তুলিয়া আস্তে আস্তে হাসিতে লাগিল। বিনোদিনী কহিল হঠাৎ হাসির কথা কী মনে পড়িল? আশা আর থাকিতে পারিল না। উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিয়া carpet বিনোদিনীর গায়ের উপর ফেলিয়া দিয়া কহিল না ভাই ঠিক বলিয়াছ ও আমার হইবে না বলিয়া বিনোদিনীর গলায় জড়াইয়া দ্বিগুণ হাসিতে লাগিল। প্রথম হইতে বিনোদিনী সব বুঝিয়াছিল। আশার চাঞ্চল্যে এবং ভাব ভঙ্গিতে তাহার নিকট কিছুই গোপন ছিল না। কখন মহেন্দ্র পশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে বেশ জানিতে পারিয়াছিল। নিতান্ত সরল নিরীহের মত সে আশার এ অত্যন্ত ক্ষীণ ফাঁদের মধ্যে ধরা দিল। মহেন্দ্র ঘরে ঢুকিয়া

বলে এই উক্তিটা তুলে বলতে পারো বেশ বিনোদিনী যে অত্যন্ত বুদ্ধিমতি এবং ছলা কলা আশ্রয় নিয়েই সে মহেন্দ্রকে তার প্রতি আকৃষ্ট করেছিল, সেটা আমরা বুঝতে পারি এই অংশে এবং মহেন্দ্রের সাথে আলাপ করার তার যে বিশেষ ইচ্ছে ছিল তা এখানে বুঝতে পারি। সে কিন্তু ছুটে পালায়নি। সে সবটা বোঝা সত্ত্বেও সে অপেক্ষা করেছে মহেন্দ্রেরি জন্য। মহেন্দ্র ঘরে ঢুকিয়া কহিল হাসির কারণ হইতে আমি হতভাগ্য কেন বঞ্ছিত হই? বিনোদিনী চমকিয়া মাথার কাপড় টানিয়া উঠিবার উপক্রম করিল। আশা তাহার হাত চাপিয়া ধরিল। মহেন্দ্র হাসিয়া কহিল, হয় আপনি বসুন আমি যাই, নয় আপনিও বসুন আমিও বসি। বিনোদিনী সাধারণ মেয়ের মত আশার সহিত হাত কারাকারি করিয়া মহা কোলাহলে লজ্জার ধুম বাড়াইয়া আহ বাঁধাইয়া দিল না। সহজ সুরেই বলিল কেবল আপনার অনুরোধেই বসিলাম, কিন্তু মনে মনে অভিশাপ দিবেন না। মহেন্দ্র কহিল এই বলিয়া অভিশাপ দিব, আপনার যেন অনেক ক্ষণ চলৎশক্তি না থাকে। মানে আপনার যেন আপনি যেন এখান থেকে উঠে যেতে না পারেন এটা বলে অভিশাপ দেব। একটা সাংঘাতিক কথা মহেন্দ্র বলল যাতে করে বিনোদিনী

তাহার হাত চাপিয়া ধরিয়া বহিল বলিল। মাথা খাও, আর একটু বসো। এই শুরু বিনোদিনীর মহেন্দ্রের সাথে সাক্ষাৎ হওয়া আশালতার জীবনে যে কতটা সাংঘাতিক ভয়াবহ দিন এনে দেবে

ফাল হয়ে বেরবে এই সংসার থেকে। সমস্ত সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আশার জীবন তছ নছ হবে, মহেন্দ্রর জীবন তছ নছ হবে, কীভাবে তা আমরা আস্তে আস্তে দেখতে পাব এর পরবর্তী পর্ব গুলো তে। আশা জিজ্ঞাসা করিল